অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে কিছু মানুষ ব্যাম করছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

উপরে দুট্টি সাদা রঙের লাইট জ্বলছে।

আকাশটি নীল সাদা রঙ্গের দেখা যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটি কাঁচের দরজা দেখানো হয়েছে।

এখানে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে কিছু মানুষ বসে আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

বেশ কয়েকটি সাইকেল এবং মোটর সাইকেল দেখানো হয়েছে।

ছবিটিতে একটি রিস্টোন বা রিওটের দেখানো হয়েছে।

এই ছবিটি দিনের বেলায় তুলা হয়েছে।

আকাশটি সাদা রঙের দেখানো হয়েছে।

অনেকগুলি বাড়ি দেখানো হয়েছে।

অনেক বড়ো একটি আয়না দে রয়েছে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

একটি সবুজ রঙের হাওয়ার মেশিন দেখানো হয়েছে।

এখানে অনেক বড় একটি কাপড়ের দোকান দেখানো হয়েছে।

এখানে দেয়ালটি সাদা রঙের দেখানো হয়েছে।

এখানে অনেক বড় বড় সবুজ রঙের গাছ দেখানো হয়েছে।

অনেক বড় একটি রাস্তা দেখা যাচ্ছে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

এই ছবিটি দিনের বেলা তুলা হয়েছে।

এই ছবিটি দিনের বেলা তোলা হয়েছে।

দেওয়ালটি গোলাপি আকাশি রঙের দেখানো হয়েছে।

এই ছবিটি দিনেরবেলা তোলা হয়েছে।

এখানে কয়েকজন মানুষকে দেখানো হয়েছে একজন মানুষ দাঁড়িয়ে ফোন চলাচ্ছে ।

গুহাগুলি কালো চুনা পাথর দিয়ে তৈরি।

গুলো কার্টুন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে।

বইগুলি সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে।

একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে যেখানে নর্থ ব্যাঙ্গল মোটরস লেখানো রয়েছে।

দেওয়ালটি গোলাপি রঙের দেখা যাচ্ছে।

এখানে একটি বিউটি সেলুন -এর ছবি দেখানো হয়েছে।

ছবিতে অনেক বড় একটি দোকান দেখানো হয়েছে।

দোকানের মধ্যে অনেকগুলো প্রেসার কুকার মিকচার মেশিন সাজানো রয়েছে।

ছবিটিতে একটি স্টিল ঘর দেখানো হয়েছে।

কাবাবটি ফুলের মতন আকৃতি টমেটো দিয়ে সাজানো।

এখানে অনেক বড় একটি বিল্ডিং দেখানো হয়েছে।